এখানে একটি হেয়ার কাটিং সেলুনের ফটো দেওয়া আছ সেখানে কর্মচারীরা কালো পোশাক পড়ে আছে।

এটি একটি বিয়ে বাড়ির রিসেপশনে র গেট এর ফটো রিসেপশন গেট এর বাইরে দুজন ভদ্র লোক দাঁড়িয়ে ফোটো তুলছে।